আমরা দেখতে পারছি এটি হল একটি চার্সের ফোটো ।

আমরা দেখতে পারছি ওনার পেছনে যে পর্দাটাও ওইটার কালার রেড ।

আর আমরা দেখতে পারছি নদীর ওই পাশে অনেকগুলি ঘরবাড়ি গাছগাছালি আছে।

আর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা তিনটা ফ্যান আছে।

এখানে দেখতে পারছি এটি হলো একটি ইস্কুলের ছবি।

আমরা দেখতে পারছি এটি হল একটি গাড়ির শোরুম ।

যেমন ইয়ারফোন আছে ইলেকট্রনিকের আছে আয়রন দুটো আয়রন রাখা আছে।

আমরা দেখতে পারছি এটি হলো একটি বিল্ডিং -এর ভিতরের ছবি।

আমরা দেখতে পারছি আ-স্কুটির এক সাইটে একটা ড্রাম রাখা আছে।

আমারা দেখতে পারছি একানে একটা রেড কালার -এর ওয়াল দেখা যাচ্চে আর আমরা দেখতে পাচ্ছি সামনে দুটো ছেলে মানুষ আচে।

আর সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলা গাছ দেখতে পাচ্ছি আমরা সামনে একটা ঘাড়ি আছে দেখতে পাচ্ছি।

আমরা দেখতে পারছি এখানে একটি টুকরি রাখা আছে।

এরপর আমরা দেখতে পারছি ভিতরে একজনের ফটো আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ফুলের টপ আছে এরপর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা মেডিসিন আছে।

এরপর আমরা দেখতে পারছি সামনে সাইকেল আছে এরপর আমরা কর্নারে দেখতে পারছি অনেকগুলো টায়ার রাকা আছে।

আর আমরা দেখতে পারছি পিছনে এ_সি আছে লাইট আছে এক দুই তিন চার পাঁচ ছটা লাইট দেখতে পারছি সাতটা লাইট দেখতে পারছি।

আমরা দেখতে পারছি একানে অনেক দরনের জিনিস রাকা আচে নিবিয়া আছে।

আমরা এখানে দেখতে পারছি বেসলিন আমরা দেখতে পারছি এখানে কাজল।

আমরা দেখতে পাচ্ছি পেছনে ফ্ল্যাক্স আছে ফ্ল্যাক্সের মধ্যে আমাদের শিলচরের নাম লেখা আছে সোনাই রোড লেখা আছে।

সূর্যের প্রতীক চিহ্ন নিচে দেখা যাচ্ছে এটিই আমরা দেখতে পাচ্ছি।

এখানে আমরা দেখতে পারছি এটি হল একটি লেব -এর বিতরের ছবি।

আমরা দেখতে পারছি দোকানটির ওপরে একটা সাইনবোর্ড লেখা আছে।